অনেক ভিড় আছে দেখবার জন্য।

যেখানে এক বড়োস পারা ঘড়ি আছে--

লেখা আছে মালদহ ডাকরিত্রি মালদহ নিউ সেঞ্চুরি ।

ফটো তুলে গাছে। আর সাইড এ বড়ো ডায়াল আছে।

কত ভালো ল্যাগছে দেখতে ।

আর ঘর বড়া আছে একটো।

এই যে তাসভিরে আপনি দেখছেন সাইড -এ দুটো পাঙ্খা আছে আর লাইটস --

এ ভালো লাগছে দেখতে সুন্দর ।

আর সাইড - এ বাইক কার দাঁড়ায়াছে ।